কর আ -আ আরেকটি বিল্ডিং বিল্ডিং দেখা যাচ্ছে এবং ও-ম রাস্তার উপরে রক্তদান শিবিরের ও-ম ও-ম ব্যানার দেখা যাচ্ছে।

এবং বিল্ডিং -এর উল্টো দিকে অসংখ্য উ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওম ওম হসপিটালের নিচে একটি লোক উ দাঁড়িয়ে রয়েছে এবং একটি ওম ওম আরেকজন লোক যেতে দেখা যাচ্ছে।

গাড়ি দেখা যাচ্ছে টাটাসুমো এবং উপরে সুন্দর আকাশ এবং তার সাথে একটি উম সুন্দর গাছ দেখা যাচ--

এন্ট্রি হচ্ছে এবং একটি লোক দাঁড়িয়ে রয়েছে তাছাড়া অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছে রাস্তার ম একটু দূরে বড়ো বিল্ডিং রয়েছে তার উল্টো দিকে একটা বড়ো উউ গাছ রয়েছে রাস্তার একটু দূরে একটি উম বড়ো বাস রয়েছে।